এখানে দেখা যাচ্ছে যারা জামাকাপড় বানায় তাদের একটি একটি দোকান শার্ট প্যান্ট --

বাগানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা সবুজ প্রকৃতি।

মন্দিরটির রং সাদা একটি টিন দেখা যাচ্ছে নীল রঙের।

এখানে একটি বড় খরচাপাতির দোকান দেখা যাচ্ছে।

এখানে এ-একটি জে_সি_বি দেখা যাচ্ছে যেটা মাটি তুলছে।